এখানে একটা বাড়ি দেখা বাজছে বাড়িটা প্লাস্টার করা আর বাড়িটার সামনে একটা আছে আমি গাছ।

সাদা-আ সবুজ হলুদ গ্রীন । অনেক গুলো আছে। ব্লু সব।

কতগুলো গাছ আছে পাশে বাড়ি আছে।